লিব্রিঅফিস ইমপ্রেস এ ছবি এবং কোনো বস্তু যোগ করা সংক্রান্ত এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি
এই টিউটোরিয়ালে আমরা শিখব প্রেসেন্টেশনে ছবি এবং কোনো বস্তু যোগ করা
ছবি এবং বস্তু বিন্যস্ত করা
প্রেসেন্টেশনের মধ্যে ও বাইরে হাইপার লিঙ্ক এবং প্রেসেন্টেশনে টেবিল যোগ করা
আমরা এখানে উবুন্টু লিনাক্স ১০০৪ এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ ৩৩৪ ব্যবহার করছি
একটি ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারেপর্দায় প্রদর্শিত ইউআরএল টি লিখুন
এটি একটি ছবি প্রদর্শন করবে
এখন ছবিটির উপর রাইট ক্লিক করুন এবং সেভ ইমেজ এএস বিকল্পটি বেছে নিন
একটি ডায়লগ বক্স খুলে যাবে
নামে ক্ষেত্রে আগে থেকেই ওপেন সোর্স bartpng দেখা যাচ্ছে
অবস্থান হিসাবে ডেস্কটপ নির্বাচন করুন এবং সেভ বাটনে ক্লিক করুন
আমাদের আগে সেভ করা প্রেসেন্টেশন sample ইমপ্রেস খোলা যাক
এখন আমরা দেখব এই প্রেসেন্টেশনে কিভাবে ছবি যুক্ত করা যায়
প্রধান মেনুর ইনসার্ট এ ক্লিক করুন এবং তারপর Picture এ ক্লিক করুন
এখন ফ্রম ফাইল বিকল্পে ক্লিক করুন
একটি ডায়লগ বক্স খুলে যাবে
যে ফোল্ডার থেকে আপনি ছবি যুক্ত করতে চান সেটি বেছে নিন
আমি ডেস্কটপ ফোল্ডারটি বেছে নিলাম
এখন যে ছবিটি আপনি যুক্ত করতে চান সেটি নির্বাচন করুন এবং ওপেন বাটনে ক্লিক করুন
ছবিটি স্লাইডে যুক্ত হয়ে গেছে
আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক
এখন আমি ছবি যুক্ত করার অন্য একটি পদ্ধতি দেখাবো
ইনসার্ট এবং স্লাইড এ ক্লিক করে ওভারভিউ শিরোনামের স্লাইড টির পরে একটি নতুন স্লাইড যোগ করুন
টাইটেল টেক্সট বক্স এ ক্লিক করুন এবং শিরোনাম পরিবর্তন করে ওপেন সোর্স ফানি করুন
লক্ষ্য করুন কেন্দ্রে চারটি আইকন সহ একটি ছোট বাক্স দেখা যাচ্ছে
এটি হল ইনসার্ট টুলবার
ইনসার্ট টুলবার থেকে ইনসার্ট পিকচার আইকনের উপর ক্লিক করুন
একটি ছবি বেছে নিন এবং ওপেন বাটনে ক্লিক করুন
লক্ষ্য করুন যোগ করা ছবিটি প্রায় সমগ্র স্লাইড জুড়ে রয়েছে
আপনি ছবিটি প্রথমে ক্লিক করে এবং তারপর কন্ট্রোল পয়েন্ট ব্যবহার করে ছবিটির আকৃতি এবং আকার পরিবর্তন করতে পারেন
এর অনুরূপ পদ্ধতিতে আপনি আপনার প্রেসেন্টেশনের মধ্যে অন্যান্য বস্তু যেমন চার্ট এবং সিনেমা ক্লিপ যুক্ত করতে পারেন
এগুলি আপনি নিজে করে দেখুন
এখন শেখা যাক কিভাবে হাইপারলিংক করা যায়
হাইপার লিঙ্ক এর দ্বারা আপনি সহজে এক স্লাইড থেকে অন্য স্লাইড এ যেতে পারেন অথবা প্রেসেন্টেশন থেকে একটি ওয়েব পেজ বা একটি ডকুমেন্ট খুলতে পারবেন
প্রথমে দেখা যাক একটি প্রেসেন্টেশনের মধ্যে কিভাবে হাইপার লিঙ্ক করা যায়
ওভারভিউ শিরোনামের স্লাইড এর পরে একটি নতুন স্লাইড যোগ করুন
শিরোনামের স্থানে ক্লিক করুন এবং লিখুন টেবল ওএফ কনটেন্টস
বডি টেক্সট বক্সে ক্লিক করুন এবং পরের স্লাইড গুলির শিরোনামগুলি লিখুন160 ওপেন সোর্স funnyথে প্রেজেন্ট সিচুয়েশন ডেভেলপমেন্ট ইউপি টো presentপোটেনশিয়াল অল্টারনেটিভস রিকমেন্ডেশন ডেভেলপমেন্ট ইউপি টো প্রেজেন্ট লেখাটি নির্বাচন করুন
ইনসার্ট এবং তারপর Hyperlink এ ক্লিক করুন
এটি হাইপারলিংক ডায়লগ বক্স খুলে দেবে
বাঁদিকের অংশে ডকুমেন্ট নির্বাচন করুন
তারপর টার্গেট আইএন ডকুমেন্ট ক্ষেত্রের ডানদিকের বাটনে ক্লিক করুন
এই প্রেসেন্টেশনে উপস্থিত স্লাইডগুলির তালিকা খুলে গেছে
তালিকা থেকে ডেভেলপমেন্ট উপ্ত প্রেজেন্ট শিরোনামের স্লাইডটি বেছে নিন
অ্যাপলি বাটনে ক্লিক করুন এবং তারপর এই তালিকার ক্লোজ বাটনে ক্লিক করুন
আবার অ্যাপলি বাটনে ক্লিক করুন এবং তারপর হাইপারলিংক ডায়লগ বক্সের ক্লোজ বাটনে ক্লিক করুন
স্লাইড এর যেকোনো স্থানে ক্লিক করুন
এখন যদি আপনি লেখার উপরে কার্সর আনেন তাহলে দেখুন কার্সারটি একটি নির্দেশক আঙুলের মত হয়ে গেছে
এর অর্থ হাইপার লিঙ্ক সফলভাবে তৈরী হয়ে গেছে
হাইপার লিঙ্ক লেখাটির উপর ক্লিক করলে প্রাসঙ্গিক স্লাইড দেখা যাবে
অন্য ডকুমেন্ট এ হাইপার লিঙ্ক করতে সূচীপত্র এর স্লাইডে ফিরে যান
এখন আরেকটি লাইন যোগ করুন 160 এক্সটার্নাল ডকুমেন্ট এই লাইনটি নির্বাচন করুন এবং ইনসার্ট ও তারপর Hyperlink এর উপর ক্লিক করুন
বামদিকের অংশে ডকুমেন্ট নির্বাচন করুন
ডকুমেন্ট পাথ ক্ষেত্রের ডানদিকের ফোল্ডার আইকনের উপর ক্লিক করুন
যে ডকুমেন্ট টি আপনি হাইপার লিঙ্ক করতে চান সেটি বেছে নিন
রাইটের এর টিউটোরিয়াল এ আমরা যে resumeওডিটি ফাইলটি তৈরী করেছিলাম সেটি নির্বাচন করুন এবং ওপেন বাটনে ক্লিক করুন অ্যাপলি বাটনে ক্লিক করুন এবং তারপর হাইপারলিংক ডায়লগ বক্সের ক্লোজ বাটনে ক্লিক করুন
স্লাইডের যেকোনো স্থানে ক্লিক করুন
এখন যখন আপনি লেখাটির উপর আপনার কার্সার আনবেন কার্সারটি একটি নির্দেশক আঙুলের মত হয়ে যাবে
অর্থাৎ হাইপার লিঙ্ক সঠিকভাবে তৈরী হয়ে যাবে
এখন হাইপার লিঙ্ক করা লেখাটির উপর ক্লিক করলে প্রাসঙ্গিক ডকুমেন্ট টি খুলে যায়
আমাদের ক্ষেত্রে resumeওডিটি খুলে যায়
অনুরূপভাবে ওয়েব পেজকেও হাইপার লিঙ্ক দ্বারা যুক্ত করা যায়
প্রেসেন্টেশনের শেষে একটি নতুন স্লাইড যোগ করা যাক
শিরোনাম পরিবর্তন করে এসেনশিয়াল ওপেন সোর্স সফটওয়ারে করুন
আইবডি টেক্সট বক্সে লিখুন 160Ubuntu লিব্রে অফিস
দ্বিতীয় লাইনটি নির্বাচন করুন এবং ইনসার্ট ও তারপর Hyperlink এর উপর ক্লিক করুন
বামদিকের অংশে ইন্টারনেট ক্লিক করুন
হাইপারলিঙ্ক type এ ভেব নির্বাচন করুন
টার্গেট ক্ষেত্রে লিখুন wwwlibreofficeorg অ্যাপলি বাটনে ক্লিক করুন এবং তারপর হাইপারলিংক ডায়লগ বক্সের ক্লোজ বাটনে ক্লিক করুন
স্লাইড এর যেকোন স্থানে ক্লিক করুন
এখন যদি আপনি লেখাটির উপর আপনার কার্সার আনেন তাহলে কার্সারটি একটি নির্দেশক আঙুলের মত হয়ে যাবে
অর্থাৎ হাইপার লিঙ্ক সঠিকভাবে তৈরী হয়ে গেছে
এখন হাইপার লিঙ্ক করা লেখাটির উপর ক্লিক করলে প্রাসঙ্গিক ওয়েব পেজটি খুলে যাবে
তথ্য কলাম এবং সারিত়ে সংগঠিত করতে টেবিল ব্যবহার করা হয়
এখন শেখা যাক কিভাবে লিব্রিঅফিস Impress এ টেবিল যোগ করা যায়
স্লাইডস অংশ থেকে ডেভেলপমেন্ট ইউপি টো থে প্রেজেন্ট শিরোনামযুক্ত স্লাইডটি নির্বাচন করুন
টাস্কস অংশের লেআউট বিভাগ থেকে টাইটেল এবং 2 কনটেন্ট আইকন নির্বাচন করুন
বামদিকের টেক্সট বক্সের লেখাটি নির্বাচন করুন
এবং সেটির ফন্টের সাইজ কমিয়ে ২৬ করুন
ডানদিকের টেক্সট বক্স এর কেন্দ্রে উপস্থিত ইনসার্ট টুলবার থেকে ইনসার্ট টেবল আইকন এ ক্লিক করুন
স্বাভাবিকভাবে কলামের সংখ্যা হিসাবে ৫ এবং সারির সংখ্যা হিসাবে ২ থাকে
এগুলি পরিবর্তন করে কলামের সংখ্যা ২ এবং সারির সংখ্যা ৫ করা যাক
ওক বাটনে ক্লিক করুন
টেবিলটি সম্প্রসারিত করে নিন যাতে লেখা পাঠযোগ্য হয়
টেবিলে তথ্য লিখুন ইমপ্লিমেন্টেশন ইয়ার 160 ২০০৬ ১০ ২০০৭ ২০ ২০০৮ ৩০ ২০০৯ ৪০ এখন শিরনামগুলির সারির ফন্ট পরিবর্তন করে বোল্ড বা গাড় করুন এবং লেখাগুলি মাঝখানে আনুন
টেবিলের রং পরিবর্তন করতে প্রথমে সব লেখা নির্বাচন করুন
তারপর টাস্কস অংশের টেবল ডিজাইন বিভাগ থেকে টেবিলের একটি শৈলী বেছে নিন
আমি এটি নির্বাচন করলাম
দেখুন এখন টেবিলটি কেমন দেখতে লাগছে
এখানেই এই টিউটোরিয়ালটির সমাপ্তি হল
সারসংক্ষেপে এই টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে ছবি যুক্ত এবং বিন্যস্ত করা যায়
প্রেসেন্টেশনের মধ্যে ও বাইরে হাইপার লিঙ্ক এবং প্রেসেন্টেশনে টেবিল যুক্ত করা
এগুলি নিজে চেষ্টা করুন একটি নতুন প্রেসেন্টেশন তৈরী করুন
তৃতীয় স্লাইডে একটি ছবি যোগ করুন
চতুর্থ স্লাইডে ২ টি কলাম ও ৩ টি সারি বিশিষ্ট একটি টেবিল যেগ করুন
টেবিলের দ্বিতীয় সারির ২ নম্বর কলামে লিখুন স্লাইড 3
এই লেখাটিকে তৃতীয় স্লাইড এর হাইপারলিংক করুন
এই লিঙ্ক এ উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়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
Tস্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে শিক্ষাশিবির সঞ্চালন করে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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ